এখানে পাহাড় দেখা যাচ্ছেএকটি লোক দাড়িয়ে আছেলোকটিগোলাপি রঙের জামা পড়ে আছেকালো রঙের প্যান্ট পড়ে আছেবুট পড়ে আছে।

এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে।